হম একদমই রে আরে তোর বলতে গেলে B. A. আমাদের এই general life এ পরে আর কোনো লাভ নেই, আগে যা হয়ে গেছে হয়ে গেছে এখন ওই তুই যেগুলো বললি মানে ব্যাঙ্গালোরে বা ওই ITI করা ছারা এখন general line এ মানে পড়া মানে পুরো বেকার ওই li~ ওইটুখানি সময় যদি আমরা অন্য কোথাও লাগাই না বেশ ভালোই হবে, বেকার বেকার এই general line এ পড়ে আর এরকম শুধু মানে এতো বছর অবধি বসে থাকা আর আমাদের মতো family middle class family তো অতটা পরিমানে ঘুষ দেওয়াটা সম্ভব নয়, তুই তো জানিসই সব বেকার বেকার তাহলে আমাদের পড়াশোনা করাটাই তাহলে পুরো বেকার আর এতো ঘুষ দিয়ে, পড়াশোনা তাহলে করলাম কেন সেই যেখানে আমাদের ঘুষ দিয়ে সব কিছু করতে হবে job এর অবস্থাটা আমাদের এখানে এতটাই খারাপ কি বলবো ওই সব ITI আর আমাদের ব্যাঙ্গালোর টেঙ্গালোরে গিয়ে না পড়লে পুরো বেকার আমরা যে পড়াশোনা করেছি না পুরো বেকার। তুই ভাগ্যিস চাকরিটা পেয়েগেছিস seriously দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে কবে পাই না পাই হম বল দেখ স্নেহার ব্যাপারটা আমি শুনেছিলাম সত্যি খারাপ লেগেছিলো হম হম হ্যাঁ রে একটা আমি ওটা জানি ওই কিছু কিছু app আছে আমি শুনেছিলাম একটা বন্ধুর কাছ থেকে বুঝলি তো ওইগুলো থেকেও try করেছিলাম ওইদিক থেকে সবদিক থেকেই করছি, হ্যাঁ আমিও তুই যেটা বললি ওই এদিক ওদিক দিয়ে এই এবার শুরু করতে হবে বয়েস তো প্রায় চলেই এলো, এতদিন মানে ভাগ্যের উপরে ফেলে রেখেছিলাম এবার যদি ভাগ্যে না থাকে তো এদিক ওদিক দিয়ে করিয়ে নিতে হবে huge পরিমানের একটা amount এর salary আশা করে থাকা রয়েছি যদি না পাই তো তোমাদের একটা ভালো মোটামুটি এদিক ওদিক থেকে manage করে নিতে হবে, একটু খাটতে বেশি হবে আর কি করা যাবে বল ভাগ্যে না থাকলে? তার সাথেও try করেই যাবো যতদিন না হয়ে তো একটু struggle তো করতেই হবে বল, সত্যি তুই এতটা তাড়াতাড়ি পেয়ে গেছিস শুনে খুবই খুশি লাভ খুশি পেলাম যে আমাদের মানে খুশি হলাম বলতে আমাদের এই group এর মধ্যে তুই এতটা ভালো তাড়াতাড়ি একটা মানে job পেয়ে গেলি মানে সত্যি খুবই ভালো লাগলো আম~ সবাই পাবে হিসেব মতো কেও তো আর বসে থাকবে না, কেও আগে পাবে কেও পরে পাবে হ্যাঁ রে একটা IT sector এ job করে।

হ্যাঁ একদম আমিও তোর সাথে অনেক দিন পরে কথা বললাম সত্যি mood টা free free লাগছে তোর সাথে সব কিছু share করে। হম ওইটা না বসলে আর চলবে কি করে বল

আচ্ছা ঠিক আছে চল টা টা good luck আরো life এ এগিয়ে যা আরো বড়ো বড়ো achievement করতে হবে তোকে হম হম একদম দেখা করে যাস একদিন

চল আমার দিক থেকেও best of luck টা টা হম টা টা।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 অন্য ভাবে বললে, মানুষের সহন ক্ষমতা বা শ্রুতিসীমার অতিরিক্ত তীব্র তীক্ষ্ণ অবাঞ্ছিত কর্কশ এবং বেসুরো অসস্থিকর শব্দকে শব্দদূষণ বলে। শব্দদূষণের কারণ, বাজ পড়ার শব্দ এবং মেঘের গর্জন এইসব প্রাকৃতিক কারণ ছাড়া বেশিরভাগ শব্দদূষণ মানুষের সৃষ্ট বিভিন্ন ক্রিয়ায় ঘটে। শব্দদূষণের প্রধান কারণ অনেকগুলি যেমন, যানবাহনের দ্বারা শব্দদূষণ। শব্দদূষণের একটি অন্যতম কারণ হলো যানবাহন। বাস, লরি, গাড়ি ইত্যাদি চলাচলের শব্দ এবং বিভিন্ন প্রকার বৈদ্যুতিক horn এর তীব্রতা মানুষের জীবন কে দুর্বিসহ করে তুলেছে। তাছাড়া হাসপাতালে, বিদ্যালয়ে ও অন্যান্য বিভিন্ন নীরব কর্মস্থানে শব্দদূষণ বাড়ছে। দুই, রেল পরিবহনের মাধ্যমে শব্দদূষণ ঘটছে। railway এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় এবং রেল স্টেশনে যাত্রী ওঠানাবার সময় শব্দদূষণ ঘটে। স্টেশনের কাছাকাছি যারা বসবাস করে তারা এই শব্দদূষণের প্রকোপে পরে। ট্রেনের whistle এর শব্দ কয়েক মাইল দূর থেকে শোনা যায়। এছাড়া বিমান পরিবহনের দ্বারা শব্দদূষণ ঘটে। aeroplane helicopter আকাশে ওড়ার সময় এবং আকা~ আকাশপথে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের সময়ও বিকট শব্দ সৃষ্টি করে। এছাড়া jet plane, supersonic plane বিমান এগুলো চলাচলের থেকেও শব্দদূষণ ঘটতে পারে। এছাড়া হচ্ছে বিভিন্ন শিল্প কল~ কলকারখানার যন্ত্রের মাধ্যমে শব্দদূষণ ঘটে। বিভিন্ন কলকারখানাতে যন্ত্রের বিকট আওয়াজ শব্দদূষণের অন্যতম কারণ হিসেবে ধরা হয়। বিভিন্ন machine চলার ফলে তার থেকে উৎপন্ন শব্দ মানুষের মধ্যে শব্দদূষণ সৃষ্টি করে। তারপর প্র প্রতিবেশী ও দোকানপাঠ থেকেও দূষণ ঘটতে পারে। কোনো অঞ্চলে বসবাসকারী মানুষ যখন বাড়িতে জোড়ে জোড়ে TV চালায়, radio চালায়, tape recorder এ গান শোনে বা loud speaker ব্যবহার করে তখন সে শব্দ থেকে

Restaurant এ উচ্চস্বরে মানুষ যখন কথাবার্তা বলে কথোপকথন করে তখন শব্দদূষণ ঘটতে পারে। তারপর কি হতে পারে? সামাজিক কারণেও কিন্তু দূষণ ঘটে। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে যখন mike বাজানো হয় বা বাজি পোড়ানো হয় তখন তার থেকেও শব্দদূষণ ঘটতে থাকে পারে। শব্দদূষণের অনেকগুলো ফলাফল আছে আমরা জানি শব্দদূষণের ফলাফল গুলো নিয়ে একটু আলোচনা কথা বলা যাক, শব্দদূষণ মানবজীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অত্যধিক শব্দের ফলে মানুষের মধ্যে বিরক্তির উদ্রেগ হয়।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

বিভিন্ন কলকারখানার শব্দ এগুলো শুনতে আমাদের বাধার সৃষ্টি করতে পারে। শব্দদূষণের বেশ কিছু দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে যেগুলো বহু দিন অব্দি থাকতে পারে। তারমধ্যে কি কি?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 স্থায়ী ভাবে বধির হয়ে যেতে পারে চিরকালের জন্য। হৃদ যন্ত্রের ওপর প্রভাব, দীর্ঘস্থায়ী বিকট আওয়াজ মানুষের হৃদ যন্ত্রের ওপর প্রভাব বিস্তার করে। এতে হৃৎস্পন্দনের গতি বেড়ে যায় বা কমে যায়।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 যন্ত্রণাদায়ক শব্দ মানুষের স্নায়ুতন্ত্র তথা মস্তিস্ককে প্রভাবিত করে। অনেক সময় স্মৃতিশক্তি হ্রাস পায় মানসিক অবসাদ দেখা দেয়। বিকট শব্দের ফলে মাথা ধরে শরীরে বিভিন্ন প্রকার উত্তেজনার সৃষ্টি হয়।

সেজন্য পরিবেশের বাস্তুরীতির ভারসাম্য বিঘ্নিত হয় এবং তার প্রভাব মানুষেরও মধ্যে পরে। শব্দদূষণের বহুল আলোচনা হলো যে, এগুলোর কি কি কারণ রয়েছে? এবং এর প্রভাব কি কি রয়েছে? শব্দদূষণ নিয়ন্ত্রণ করার কি কি উপায় রয়েছে? শব্দদূষণ অনেকভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে বা প্রতিরোধ করা যেতে পারে। তারমধ্যে কয়েকটি হলো বিভিন্ন কলকারখানায় পুরোনো আমলের উচ্চ শব্দ উৎপাদনকারী যন্ত্রের প্রযুক্তিগত উন্নতি ঘটিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধ করা যায়। যেসব মানুষ যেখানেই forty decibel এর বেশি শব্দের প্রভাব রয়েছে সেখানে কাজ করেন তাদের জন্য শব্দ প্রতিরোধক ear plug ব্যাবহারে ব্যবস্থা করা যেতে পারে। যেসব শিল্প কারখানায় প্রচন্ড শব্দ উৎপাদন হয়, সেখানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বা প্রতিরোধের জন্য শব্দ প্রতিরোধে অঞ্চল তৈরী করা যেতে পারে। গাড়ির horn এর তীব্র আওয়াজ প্রতিরোধ করার জন্য r লাগাতে হবে। শব্দদূষণ বিরোধী আইন প্রচলন করেও নিয়ন্ত্রণ করা যায় শব্দদূষণ। গাছপালা শব্দ শোষণ করতে পারে। তাই শহরাঞ্চলে দুধারে গাছপালা লাগিয়ে শব্দদূষণ রোধ করা যায়। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে sixty-five decibel এর নিচে mike বাজানো হলে শব্দদূষণ নিয়ন্ত্রিত হয়। আতশবাজি পোড়ানো পটকা ফাটানো এইসমস্ত বন্ধের ব্যাপারে মানুষকে সচেতন করলে শব্দদূষণ নিয়ন্ত্রিত হয়। scooter motorcycle এসমস্তের horn অযথা ব্যবহার না করলেও, শব্দদূষণ নিয়ন্ত্রণ হতে পারে। শব্দদূষণ সম্পর্কে বহু কিছুই আমাদের আলোচনা হয়। এছাড়া আরো বেশকিছু কারণ যেভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে শব্দদূষণ। সেটা হচ্ছে যে, আমাদের বেশ কিছু আইন প্রণয়নের মাধ্যমে কিন্তু শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিভিন্ন গণপরিবহনেও শব্দদূষণ নিয়ন্ত্রণ করার জন্য আহ বেশকিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শব্দদূষণ সম্পর্কে আরো বলতে গেলে যে, শব্দের তীব্রতার মাপার একককে decibel বলা হয়। বাতাস বাতাসের যে শব্দের তীব্রতা ছড়িয়ে পরে সেই শব্দের তীব্রতা মানুষের নাগরিক সভ্যতার অভিশাপ সরূপ। জীবের শারীরিক ও মানসিক ক্ষতি হয়। পরিবেশের পার্থক্যের জন্য বিভিন্ন শব্দ আলাদা হয় ব্যাক্তির ওপর প্রভাবও পৃথক হয়।

কারখানায় কর্মরত অবস্থায় machine এর শব্দ ব্যাক্তির শ্রুতি স্নায়ুর সংবেদনশীলতা আংশিক নষ্ট করে দেয়। কারখানার শব্দ মানুষের মস্তিষ্কের ভীষণ রকমের ক্ষতি করে। শহরে যারা বড়োবড়ো রাস্তার উপরে থাকে তাদের শ্রুতি স্নায়ু সারা দিনরাত বাস ট্রাম বিভিন্ন যানবাহনের বিকট শব্দের প্রভাবে ক্রমশ পরিবর্তন হতে থাকে। এইসব ব্যক্তির ক্ষেত্রে প্রথমে যেটা হয় সেটা প্রথমে স্বাভাবিক থাকে কিন্তু তার পর তাদের নানা স্নায়ু ব্যাধি দেখা দিতে পারে। এইসমস্ত রোগের মধ্যে অনিদ্রা, খিদে না হওয়া, খিটখিটে মেজাজ,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 অনেকখানি কম হিসেবে দেখা যায়। কারণ সেখানে গাড়ির শব্দ কলকারখানার শব্দ ইত্যাদি অনেকটাই কম শহরে যারা বাস চলাচল করেন বা বাস driver তাদের মধ্যে আংশিক বধিরতা রোধ রোগ এবং স্নায়ুর দূষণের নানান প্রভাব দেখা যায়। এছাড়া বিভিন্ন অঞ্চলে radio, loud speaker, mike বাজিয়ে অনুষ্ঠান ইত্যাদির মধ্যেও নানান শব্দদূষণের কারণ লুকিয়ে থাকে। সেগুলোর ফলেও শব্দদূষণ ঘটে থাকে এবং মানুষের স্নায়ুর দুর~ দুর্বলতা দেখা যেতে পারে। এছাড়া বড়বড় rail station যেসমস্ত স্থানে খুব শব্দ হচ্ছে প্রচুর লোকজন যাতায়াত করছে সেখানেও কিন্তু শব্দদূষণ হতে পারে। শব্দের ই তীব্রতা মাপার একককে আমরা বলি decibel. বিজ্ঞানী গ্রাহামবেলের নাম অনুসারে zero point one bel কে এক decibel বলা হয়। Zero থেকে একশো চল্লিশ decibel পর্যন্ত শব্দের যেকোনো মাত্রাই কানের ক্ষতি করতে পারে এরমধ্যে সত্তর থেকে একশো চল্লিশ decibel সবথেকে বেশি ক্ষতিকর। পশ্চিমবঙ্গের high court এর রায় অনুসারে মানুষের শ্রুতি গ্রাহক শব্দের মান পঁয়ষট্টি decibel ধরা হয়েছে। শব্দদূষণের ফলে মানুষের কি কি হতে পারে? কর্ণপটহ ছিড়ে যেতে পারে, সম্পূর্ণ বধির হতে পারে, হৃদযন্ত্রের গোলযোগ হতে পারে, অস্বাভাবিক হৃৎস্পন্দন হতে পারে হৃৎপিণ্ডের গতি হ্রাস পেতে পারে এবং বিভিন্ন আরো সমস্যা ঘটতে পারে। শব্দদূষণ নিয়ন্ত্রণের বেশ কিছু উপায় রয়েছে, কলকারখানায় শব্দ নিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারখানার কাছাকাছি বসতি স্থাপন বন্ধ করতে হবে। ঘন বসতি স্থানের কাছাকাছি কলকারখানার স্থাপন বন্ধ করতে হবে। শহরে গাড়ি যাতে অযথা horn না বাজায়, তা আইন করে নিষিদ্ধ করতে হবে। শহরের যানবাহনের তীব্রতা যানবাহনের নির্দিষ্ট পথে যাত্রাকালীন শ শব্দ নিয়ন্ত্রণ করা জরুরি। উচ্চস্বরে radio বা mike যাতে বাজানো না হয় সেই বিষয়ে সজাগ করতে হবে এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা শব্দদূষণ সম্পর্কে সচেতনতা প্রচারের মাধ্যমে আমরা শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে পারি। একটি ব্যাগ ধারা প্রচলিত আছে যে স্বাস্থ্যই সম্পদ শরীর ও মন ভালো রাখতে গেলে সাস্থ ভালো রাখা জরুরি কিন্তু বিভিন্ন কারণে যেমন ধুসন জরিত কারণে মহামারী জড়িত কারণে সাস্থ বিগ্নিত হতে পারে এই রকম একটা মহামারী জড়িত কারণ হলো করোনা ভাইরাস লক্ষ লক্ষ কোটিকোটি যার খবল থেকে রাখা পাইনি হটাৎ করে আবির্ভাব ঘটে ছিলো এবং ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব জুড়ে ধীরে ধীরে সমগ্র বিশ্বের মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলো স্বয়ং ভগবান হোক ডাক্তার হোক যার কবল থেকে রক্ষা পাইনি করোনা ভাইরাস শব্দটি latin ভাষায় করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো মুকুর electromicroscope এর মাধ্যমে brilion এর বৈশিষ্ট গুলোর উপস্থিতিকে নির্দেশ করেই এর নাম করণ দুহাজার উনিশ সালে শেষের দিকে দুহাজার উনিশ সালে শেষের দিকে চীনের ওয়াং প্রদেশ থেকে laboratory বিস্ফোরণ ঘটার কারণে এই virus ছড়িয়ে পরে আস্তে আস্তে দু হাজার কুড়ি সালে এই virus ভয়াবহ আকার নেয় ধীরে ধীরে চীন থেকে আমেরিকা ইউরোপ রাশিয়া ভারত সর্বত্র ছড়িয়ে পড়েছিল দেশের সব বড়ো বড়ো ডাক্তার যার কাছে হার মেনেছে ভয়াবহ মহামারী হাত থেকে রাখা পেতে সরকার দেশে lockdown জারি করেছিল প্রথমে এক সপ্তা তারপর দু সপ্তা তার পর তিন সপ্তা চার সপ্তা তারপর এক মাস দু মাস এরোকো করে টানা ছয়মাস এর lockdown জারি হয়েছিল এর ফলে ব্যাঙ্ক থেকে শুরু করে college school college থেকে শুরু করে দোকান দোকান পাট সব বন্ধ হয়ে গেছিলো যদিও নিত্ব প্রয়োজনীয় কিছু জিনিস এর দোকান খোলা ছিল এর ফলে কিছু কিছু মানুষ না খেতে পেরে মারা যাচ্ছিলো তার ফলে সরকার প্রয়োজন মতো সকলের জন্যে ration free তে চাল গম আটা দেন করতে বাধ্য হয়েছিল পুরো মানুষ এক ভাবে ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল ঘর থেকে মুক্ত হওয়ার দিন গুনছিল এবং কোরোনার প্রাথমিক লক্ষ গুলো ছিল জোর অবসাদ শুস্ক কাশি বমি হওয়া শাসকষ্ট গলা ব্যাথা মাথা বাটা শরীর দুর্বল হয়ে পড়া পিটার সমস্যা খাদ্র স্বাদ হারিয়ে যাওয়া গন্ধ হারিয়ে যাওয়া অঙ্গ বিকল হওয়া পায়ের পাতা যাস হওয়া হটাৎ ও চৈতন্য হয়ে পড়া অন্য দিকে কিছু সকল উপসর্গ দেখা দিলো জোর দেখা যেত না

এবং তার বাইরে প্রবেশ পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে বন্ধ করে দিছিলো যারা করোনা আক্রান্ত হচ্ছিলো তাদের মধ্যে বৃদ্ধরা মৃত্যুর মুখে পতিত হচ্ছিলো বেশির ভাগ ই যদিও যুবকরা এর থেকে বেঁচে ফিরছিলো যে বাড়িতে করোনা আক্রান্ত হৈছিল সে বাড়িতে একজন থেকে তিন জন পর্যন্ত কোরোনার কবল এ পড়ছিলো তারপরে একে একে সহযোগিতায় indian council of medical research প্রথম টিকা তৈরী করে তারপরে একে একে কি covaccine, covid shield টিকা তৈরী করা হয় যে টিকা গুলো মানুষ এর শরীরে প্রবেশ করিয়ে কোরোনার হাত এ কিছুটা রক্ষা পাওয়া গেছিলো এতকিছু করা তৈরী থাকলো মানুষ পুরোপুরি করোনা থেকে রাখা পেতে পারেনি সেই virus বিভিন্ন রূপ নিয়ে ফায়ার এসেছে এবং আসছে এবং আর সমগ্র পৃথিবীকে এই virus এর হাত থেকে রাখা পাওয়া যাবে কিনা তাইনিয়ে বিজ্ঞান মোহন চিন্তিত

কিন্তু বিভিন্ন কারণে যেমন ধুসন জরিত কারণে মহামারী জড়িত কারণে সাস্থ বিগ্নিত হতে পারে এই রকম একটা মহামারী জড়িত কারণ হলো করোনা ভাইরাস করোনা ভাইরাস লক্ষ লক্ষ কোটিকোটি যার খবল থেকে রাখা পাইনি হটাৎ করে আবির্ভাব ঘটে ছিলো এবং ছড়িয়ে পড়েছিল সারা বিশ্ব জুড়ে ধীরে ধীরে সমগ্র বিশ্বের মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলো স্বয়ং ভগবান হোক ডাক্তার হোক যার কবল থেকে রক্ষা পাইনি অর্থাৎ স্বয়ং ভগবান ও ডাক্তার যার কবল থেকে রক্ষা পাইনি করোনা ভাইরাস শব্দটি latin ভাষায় করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ হলো মুকুর electro microscope এর মাধ্যমে bilion এর বৈশিষ্ট গুলোর উপস্থিতিকে নির্দেশ করেই এর নাম করণ দুহাজার উনিশ সালে শেষের দিকে চীনের ওয়াং প্রদেশ থেকে laboratory বিস্ফোরণ ঘটার কারণে এই virus ছড়িয়ে পরে আস্তে আস্তে দু হাজার কুড়ি সালে ভয়াবহ আকার নেয় চীন থেকে আমেরিকা ইউরোপ থেকে রাশিয়া ভারত সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং দেশের সমস্ত বোরো বোরো ডাক্তার ও যার কাছে

তারপর দু সপ্তা তারপর তিন সপ্তা তারপর চার সপ্তা তারার এক মাস দু মাস এরকম করে টানা ছয় মাস lockdown জারি হয়েছিল যার ফলে ব্যাঙ্ক থেকে শুরু করে school college থেকে শুরু করে দোকান পাট সব কিছুই বন্ধ করা হয়েছিল যদিও নিত্ব প্রয়োজনীয় কিছু জিনিস এর দোকান যেগুলো খোলা থাকতো তাও সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এর ফলে কিছু মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলো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

খাদ্য সোর্ দাঁড়িয়ে যাওয়া গন্ধ হারিয়ে যাওয়া অঙ্গ বিকল হওয়া পায়ের পাতা যাস হওয়া হটাৎ অচেতন হয়ে পড়া অন্য দিকে সকল উপসর্গ দেখা গেলেও জোর থাকে না অথচ ের সমান ভাবে অন্য সুস্থ মানুষ কে সংক্রামিত করতে সক্ষম corona virus কে অনেক ক্ষেত্রে নিউমোনিয়া ঘটাতে পারতো সরাসরি ভাবে virus জড়িত নিউমোনিয়া এবং পরোক্ষনে নিউমোনিয়া অনেক ক্ষেত্রে সরাসরি ভাবে virus

এ বলছে provine corona virus তো canine শস্যন্ত্রে মাধ্যেম corona virus এর সূচনা ঘটেছিলো provine corona virus যেটা চড়া equewine corona virus প্রজাতি থেকে এবং উনিশশো ছিয়াশি সালে বাদুড় corona virus এবং শাসকমিশন সম্পর্ক যুক্ত virus উৎপত্তি ল্যাব করেছিল এবং corona virus যেটা ইস্তন্ন বাহি প্রাণী এবং পাখি দেড় কে আক্রান্ত করছিলো এবং mainly এর যে যখন গুলো সাধারণ সাধকশির মতো মনে হয় তো এরকম উপসর্গ দেখা দিলে মানুষকে হাসপাতালে ভর্র্তী করা হচ্ছিল এবং তার বাইরে প্রবেশ পৌরসভা থেকে বন্ধ করে দিয়া হচ্ছিলো যারা করোনা আক্রান্ত হচ্ছিলো তারাই মৃত্যুর মুখে প্রতিটি হচ্ছিলো যদিও যুবকরা এর থেকে বেঁচে ফিরছিলো এবং প্রথমে ভারত biotic indian council of medical research সহযোগিতায় তারা আহ প্রথম টিকা তৈরী করে এত কিছু তৈরী করেই মানুষ কে পুরোপুরি এর হাত থেকে রাখা করা যায়নি আজ ও corona virus তার বিভিন্ন রূপ নিয়ে ফায়ার আসছে এবং মানুষকে বিগ্নিত করছে এবং শুধু যে বিগ্নিত করছে তাই নোই মানুষের মুখোমুখি হচ্ছে এবং স্পতিবার এই ভাবে লক্ষ লক্ষ মানুষ

কিছু নির্দিষ্ট virus corona virus সমস্ত প্রজাতিকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে না যার ফলে তারা corona virus এর প্রজাতি থেকে বিভিন্ন রকম টিকা তৈরী করছে এবং তারা সেগুলো মানুষ এর শরীরে প্রবেশ করেছে সেই virus থেকে রক্ষা পাওয়ার কিন্তু উপরোন্ত দেখা যাচ্ছে যে তারা

কর্তার ভুত রবীন্দ্রনাথ ঠাকুর বুড়ো কর্তার মরণকালে ব্যগ্রচিত্তে সবাই বলে উঠলেন, তুমি গেলে আমাদের কি দশা হবে? শুনে কারো মনে দুঃখ হল ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? তা বলে মরণতো ইয়াবাবাদের জন্যে। তবু দেবতা দয়া করে বললেন- ভাবনা কি? আহ লোকটাতো ভয়ে এদের ঘাড়ে চেপে থাকে না। মৃত্যুর~ মানুষের মৃত্যু আছে। ভূতেরতো মৃত্যু নেই। দেশের লোক ভারী নিশ্চিন্ত হল। কেননা ভবিষ্যতকে মানলেই তার জন্য যত ভাবনা। যুক্তি মানলে কোন ভাবনাই নেই। সকল ভাবনা ভুতের মাথায় চাপে অথচ তার মাথা নেই। সুতরাং কারো জন্য মাথাব্যথাও নেই। তবুও স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায় তারা খায় ভুতের কানমলা। সেই কানমলা না যায় উম ছাড়ানো, তার থেকে না যায় পালানো, তার বিরুদ্ধে না চলে নালিশ। তার সম্বন্ধে না আসে বিচার। দেশশুদ্ধ লোক ভুতগ্রস্ত হয়ে চোখ উম বুজে চলে। দেশের তত্বজ্ঞানীরা বলেন, এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। একেই বলে অদৃষ্টের চালে চলা। সৃষ্টির প্রথম চক্ষুহীন কিটানুরা এই চলা চলত। ঘাসের মধ্যে, গাছের মধ্যে আজও এই চলার আভাস প্রচলিত। উম কোনো ভুতগ্রস্ত দেশকে আম~ উম আদিম আভিজাত্য বদ্ধমূল করে। তাতে অত্যন্ত আনন্দ পায়। ভূতের ন্যায় ভূতুড়ে জেলখানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না। এই জন্য ভেবে পাওয়া যায় না তাতে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব? এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তা থেকে এক ছটাক তেল বেরোয় না। যা হাটে বিকোতে পারেন বেরোবার মধ্যে বেরিয়ে চিন্তায় মানুষটা একটু একটু করে বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তাতে করে ভুতের রাজত্বে উম আর কিছু না থাক অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, শান্তি থাকে। আহ কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভুতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। এখানে সে চিন্তাই নেই। কেননা ওঝাকে আগেভাগে ভুতে পেয়ে বসেছে। এভাবেই দিন চলতো, ভুত শাসনতন্ত্র নিয়ে কারো মনে কোন দ্বিধা জাগত না? চিরকালই গর্ব করতে পারত যে এদের ভবিষ্যতটা পোষা ভেড়ার মত ভুতের খোঁটায় বাধা। সে ভবিষ্যৎ ভ্যাঁও করে না ম্যাঁও করে না, চুপ করে পড়ে থাকে মাটিতে। যেন একেবারে চিরকালের মত মাটি। কেবল অতি সামান্য একটা কারণে মৃত্যু মুষ্টি বাঁধলো। সে হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভুতে পায়নি? তাইতো অন্য সবদিকে যত ঘানি ঘুরে তার থেকে তেল বেরোয়। তাদের ভবিষ্যতের তাকে সক~ সফল করে রাখবার জন্য বুকের রক্তটিকে ভুতের খপ্পরে ঢেলে দেবার জন্য নয়। কাজেই মানুষ এখানে একেবারেই জুড়িয়ে যায়নি। তারা ভয়ংকর সজাগ আছে। এদিকে গুড্ডি ঠান্ডায় ভুতের রাজ্যজুড়ে খোকা ঘুমুলো পাড়া জুড়োলো। এটা খোকার পক্ষে আরামের। খোকার অভিভাবকের পক্ষে আর তারার কথাতো বলাই আছে, কিন্ত বর্গি এলো দেশে। নইলে ছন্দ মিলে না। ইতিহাসের পর্দা খোড়া হয়েই থাকে। দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন? তারা একবাক্যে পিছা মেরে বললো, এটা ভুতের দোষ নয় ভুতুড়ে দেশে দোষ নয়, একমাত্র বর্গিরই দোষ। বর্গি আসে কেন? শুনে সকলেই বললেন তা তো বটেই। অত্যন্ত সান্ত্বনাবোধ করল। দোষ যারই থাক

খাজনা দাও, আরেকদিক থেকে ও হাসে খাজনা দাও। এখন কথাটা দাঁড়িয়েছে, খাজনা দেবো কিসে? এতকাল উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল, কারো হুঁশ ছিল না। জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না। এখন প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত্ত করে না। শিরোমনি চূড়ামনি দয়ার পুঁটলি খুলে বলেন গৃহস্ত যারা তারাইতো দ্বিতীয়। হুঁশিয়ার যারা তারাই অখুশি। অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকেও প্রভ বুদ্ধাং নিব সুপ্ত, শুনে সকলে অত্যন্ত আনন্দ হয়। কিন্তু

ঈমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। প্রশ্নমাত্র দোষ এই যে যখন আসে একা আসে না। তাই আরো একটা প্রশ্ন উঠে পড়েছে। ভূতের শাসনটা কি অনন্তকাল চলবে? আহ শুনে ঘুম পাড়ানি মাসিপিসি আর আর মাসতুতো উম পিসতুতো ঈগল কানে হাত দিয়ে বলে, কি সর্বনাশ! এমন প্রশ্নতো বাপের জন্মে শুনিনি। তাহলে সনাতন ধর্মের কি হবে? কে আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে। সে তো বুঝলুম, কিন্তু আদিমতম বুল্বুলির ঝাঁক আর উপস্থিততম বর্গির দল এদের কি করা যায়? মাসিপিসি বলে, বুল্বুলির ঝাঁককে কেষ্টনাম শোনাবো আর বর্গির দলকেও। অর্বাচিনেরা উদ্ধৃত হয়ে বলে উঠে, যেমন করে পারি ভুত ছাড়াব। ভুতের মায়ের চোখ পাকিয়ে বলে চুপ। ঘান~ এখনো ঘানি অচল হয়নি। শুনে দেশের খোকা নিস্তব্ধ হয়। তারপরে পাশ ফিরে শোয়। মোদ্দা কথাটায়~ কথাটা হচ্ছে বুড়ো উম কর্তা বেঁচেও নেই মরেও নেই ভুত হয়ে আছে। দেশটাকে সে মারেও না অথচ ছাড়েও না। দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা মায়েদের ভয়ে কথা কয় না। তারা গভীর রাত্রে হাতজোড় করে বলে, কর্তা এখনো কি উম ছাড়বার সময় হয়নি? কর্তা বলেন, ওরে অবোধ! আমার ধরাও নেই ছাড়াও নেই। তোরা ছাড়লেই আমার ছাড়া। তারা বলে, ভয় উম করে যে কর্তা! কর্তা বলে, সেইখানেই তো ভুত। ট্রেন আবিষ্কার শনি ও মঙ্গলের মঙ্গলহীনভাবে বুঝায়, শোকাতুরতো প্লেনওতো একদিন আপনারাই আবিষ্কার করতে পারব~ পারেন। অর্থাৎ কাজে কর্মে মানুষের জিবে হাঁপিয়ে ওঠার পর যদি পাকা দুদিনের উম জন~ জন্য ছুটি পাওয়া যায়, আর যদি কেউ এসে নিয়েও যায় কোন এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সব থেকে সরলতম মাছেরা এখনও তাদের জোয়ার জীবনের এই প্রথম বড়শিতে বিদ্ধ যুদ্ধ করবার যেন উদ্গ্রীব হয়ে আছে। আর জীবনে কখনো কয়েকটা পুঁটি উম ছাড়া অন্যকিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে তাহলে হঠাৎ একদিন টেরাকোটা আপনিও আবিষ্কার করতে পারেন। কোনো আবিষ্কার করতে হলে একদিন বিকেলবেলা পড়ন্ত রোদের নিচে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তারপর রাস্তার ভাসানের সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে ভাগ্যের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে ঘণ্টা দুয়েক বাদে রাস্তার মাঝ এখানে নেমে পড়তে হবে আচমকা। সামনে নিচে~ নিচু একটা জলার মত জায়গার উপর দিয়ে ঘড় ঘড় শব্দে বাসটি চলে গেল। চলে গিয়ে ওধারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবেন সুর্য এখনো না ডুবলেও চারদিক ঘন জঙ্গল অন্ধকার হয়ে এসেছে। কোনদিকে জনমানব দেখতে পাবেন না। মনে হবে পাখিরাও যেন সাব হয়ে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে। একটা ঢুকে ভ্যাবসা আবহাওয়া টের পাবেন। মনে হবে নিচের জলা উম থেকে একটা আহ কুড়কুন্ডলীত জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাড়াতে হবে আপনাকে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা-জলের নালা কে যেন কেটে রেখেছে। এতে নালার মত রেখাও কিছুদূর গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া

তবুও তারা এ অভিযানে এসেছে কে জানে? আর কোন অভিসন্ধিতে তিনজনে মিলে তারপর সামনের নালার দিকে উৎসুক ভাবে চেয়ে থাকবেন। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেবার চেষ্টা করবেন এবং সপ্রশ্নক দৃষ্টিতে এ ও মুখের দিকে চাইবেন। খানিক বাদে পরস্পরের মুখ আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না। মশাদের ঐক্যতান আরো তীক্ষ্ণ হয়ে উঠবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোন বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন তখন সেই কাদা-জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে সেখান থেকে অপরূপ এক বিস্ময়কর আওয়াজ পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষা আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো জ্বলতে দেখা যাবে ও তারপরে একটি গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীরমন্থর দোদ্যুলমান গতিতে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমন গরুগুলি। মনে হবে পাতালের কোন বামনের দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। বৃথা বা~ বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ির ছইয়ের ভেতর তিনজনে কোনরকমে প্রবেশ করবেন ও তিন জোরা হাত পা ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায় সেই সমস্যার মিমাংসা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সে পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যে সংকীর্ণ একটু সুড়ঙ্গের মত পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। প্রতিমূহুর্তে মনে হবে কালো অন্ধকারের দেয়াল বুঝি অভেদ্য। কিন্তু ত~ তবুও গরুর গাড়িটি অবিচলিতভাবে ধীরমন্থর গতিতে এগিয়ে যাবে পায়ে পায়ে, পথ যেন ছড়িয়ে ছড়িয়ে। যখন হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হবার সম্ভাবনা দেখে একটু অস্বস্তি বোধ করবেন। কন্ঠিদের সঙ্গে ক্ষনে ক্ষনে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাধে তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকারের চেতনার শেষ অংশ নিমজ্জিত হয়ে গিয়েছে। তবে মনে হবে পরিচিত কিছুদিকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভুতিহীন কুয়াশাময় এক জগত। শুধু আপনার চারিধারে সময় সেখানে হীন সময় শব্দ সুতরাং এই আচ্ছন্নতা কত উম ক্ষণ যে~ ধরে যে থাকবে টেরটি পারবেন না। হঠাৎ একসময় উৎকট এক বাদ্য বা ঝনঝনায়, জেগে উঠে আহ চেয়ে দেখবেন ছইয়ের ভেতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে একটু উদ্ভট একটি ক্যনেস্তারা বাজাচ্ছে। কৌতূহলী হয়ে উহ হয়ে কারণ জিজ্ঞেস করলে গাড়োয়ান নিতান্ত নির্বিকার উম ভাবে আপনাকে জানাবে।